আরেকজন আর্ট পেপার নিয়ে সেটিতে আঃ কিছু ছবি আঁকার বা কোন কিছু দেখার চেষ্টা করছেন এবং এদেরকে বারান্দায় দাঁড়া বসানো হয়েছে।

এরই মধ্যে দেখা যাচ্ছে যে একটি ছেলে রাখি তৈরি করছে আরেকটি ছেলে খুব সুন্দরভাবে জীবন দিয়ে রাখি বানানো চেষ্টা করছে ।